এ-এ-ই একটা এন্ট্রান্স ছবি আর এই এন্ট্রান্স -এর যে আকৃতি বানা আছে ওখানের দুটো লোক দাঁড়িয়ে আছে। তার ওপরে একটা লোকের স্ট্যাচু আছে। আর ওখানে এডওয়ার্ড সিক্স রেক্স এম্পেরেটর লেখা আছে। আর এটা মার্বেল রঙের কালার যেই আ স্ট্যাচু আকৃতিটা আকৃতিটা বানানো হয়েছে।

একটা নদীর নদীর ছবি নদীর পারে অনেক একটা মন্দির দেখা যাচ্ছে তার পাশে কিছু কিছু বাড়ি আর গাছপালা আছে একটা খুবই সুন্দর দৃশ্য এটা সামনে সূর্য এবং একদম মাঝখানে আছে।

তাদের লোক বাড়িতে খাচ্ছে একটা লোক একটা ছবিতে --

বিল্ডিং এর ছাদ দেখা যাচ্ছে তার আশেপাশে বড় বিল্ডিং দিখাছে সব বিল্ডিং এর রং--

একটা স্ক্রিন আছে সেই স্ক্রিন -এ কিছু একটা পিকচার চলছে খুব সম্ভবত সিনেমা হল -এরই ছবি।